চারতলা বিল্ডিং দেখতে পাচ্ছি বিল্ডিং -টির রং হয়েছে আর নেভি ব্লু কালার -এর।

এটা কি-ই বুঝ বুঝতে পারছি না ওখানে একটি জিরাফ দাঁড়িয়ে রয়েছে পাশে একটি বড় গাছ গাছে কোন পাতা নেই আকাশ দেখতে পাচ্ছি।

এখানে দেখতে পাচ্ছি দুটো বড় বড় সাদা ট্যাক্সি দাঁড়িয়ে রয়েছে এই ট্যাক্সির আ- একটা বড় বিল্ডিং রয়েছে বিল্ডিং এর দেওয়াল গুলো সাদা রঙের আর তার বর্ডার গুলো আকাশি ।

পিচ ঢালাই রাস্তা এবং পিচ ঢালাই রাস্তা এবং বড় দুটো গাছপালাও রয়েছে সেখানে কিছু পাতা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেবহুমুখী অনেক গাড়ি --

ঝুলছে আলো জ্বলছে এবং বাঁদিকে কিছু মালপত্র রয়েছে এবং দূরে কোলাপ্সেবেল গেট টা খোলা রয়েছে একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে।

এখানে দেখতে পাচ্ছি একটা বড় রাস্তা এবং রাস্তার দুধারে প্রচুর ছোট ছোট গাছপালা রয়েছে এবং দূরে প্রচুর বড় গাছপালা রয়েছে ।

এবং দোকানের ভিতরে একজন দাঁড়িয়ে রয়েছে বাইরে একজন দাঁড়িয়ে রয়েছে পাশেও একটি বড় দোকান রয়েছে সের ভিতরে আলো জ্বলছে ।

এবং আকাশ দেখা যাচ্ছে এবং এর পাশে কিছু বড় গাছপালা রয়েছে এবং গেট টা গ্রিল দিয়ে ঘেরা।